এখানে দুটো ছেলে চার্ট পেপার কাটছে।

জল তা এনজয় করছে সাইড এ সাইড দুই তিনটা ছেলে আছে।

উঁ ওপরের টা মার্কেটি --

ওয়ানে কথা কচ্ছে ইয়ার উপরে একটা বড় পরা গেট আছে এই গেট টি তে একটা তালা আছে

এই চিত্র টো একটো লাইব্রেরির ।

এখানে খুব ভালো ডেকোরেশন টা অতি ভালো আছে।

দৃশ্যায় ও আ দু তিনটা ঘোড়া রাখা আছে

আর সাইড -এ সাইড -এ --

এই চিত্র টা একটা --

স্কুল -এর খেলার গ্রাউন্ড এর বটে।

সাইড -এ সাইড -এ ফুলের মালা রাখা আছে।